এখানে ঝাড়গ্রাম হল এ ত্রিণীটি চার্জ টূ থাউজ্যান্ড টোয়েন্টি-ওয়ান দেখা যাচ্ছে ক্রিস মাসটার ওকেশন আছে এটা।

এখানে একটা অকেশন বাড়ি দেখা যাচ্ছে।

সামনে সাদা কালার এর বাউন্ডারি র মতো আছে একটা লোক আছে মাঠের মধ্যে লাইট লাগানো আছে।

দুটো ম মানুষ উপ মাথায় কিছু নিয়ে যাচ্ছে জঙ্গলে ঘাসের মত সামনে একটা লোক খ ঘাসের মতো নিয়ে হাঁটছে।

পেছনে আর একজন আছে এখানে অনেকগুলো দু তিনটের মতো ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে আর বেশিরভাগটাই জঙ্গলে ঘেরা রাস্তা দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা।

চিড়িয়াখানার মতো এদিকে গেট এর এইদিকে খরগোশ রাখা আছে একটা --

এখানে চিড়িয়াখানা দেখানো হচ্ছে একজন বয়স্ক লোক চিড়িয়াখানায় দেখতে এসেছে দুটো ম্যাকাউল দেখানো হচ্ছে।

রাখার জন্য জায়গা আছে পাশে পেপার রাখার মতো জায়গা আছে।

শেপ এর স্টাচু তার উপরে একটা পৃথিবীর শেপ এর মডেল রাখা আছে তার উপর একটা মেগ দাঁড়িয়ে আছে গোলাপি জামা পরে।

কালো কালার এর প্যান্ট পরা আর জুতো পরা দুটো হাত মাটিতে লাগানো আছে আর গুহার --

এখানে ন্যাশনাল ইনফর্ম্যাটিক্স সেন্টার ও বলা হয় গভারমেন্ট অফ ইন্ডিয়া ব্যানার লাগানো আছে সামনে একটা গাড়ি লাগানো আছে।

এখানে একটা হল ঘরের মতো দেখা যাচ্ছে এখানে ইমিগ্রেশন করে লেখা আছে।

একজন লোককে দেখা যাচ্ছে আর পুরোটা বাকিটা ফাঁকা আছে। ই - ট্যুরিসম লেখা আছে।

এখানে একটা গ্রসরি র দোকান দেখা যাচ্ছে যেখানে আলু পেঁয়াজ ছোবা ডাল চাল --

এখানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার -র একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে।

অটো স্ট্যান্ড টাইপ এর লাগছে পেছনে অনেকগুলো ব্যানার রাখা আছে কয়েকটা গাছ আছে পেছনে আরও বিল্ডিং আছে উপরে নীল আকাশ আছে মেঘ দেখা যাচ্ছে।